আর এইখানে উপরে একটা অনেক বড় চিল উড়ছে।

এইখানে - এ কি দারুন ঘর বানিয়েছে বিল্ডিং বানিয়েছে - এ।

ইট ছাড়ছে তাই আমি বললাম পুরানো ।

কেন কি অনেক তো সুন্দর দেখতে পাচ্ছি না ঐজন্য বললাম।

এইটা একটা অনেক বড় নদী।

আকাশ খুবই সুন্দর রং করে বসে আছে।

প্রার্থনা করতে এসেছেন চার্চ -এর মধ্যে অনেক পাঙ্খা লাগিয়েছে।

মনে হচ্ছে ফ্লাট বটে - এ অনেক বড় অনেক বড় অনেক বড়।

রুম -এর মধ্যে অনেক সুন্দর সাজিয়ে রেখেছে রুম -টাকে।